নদীতে অনেক ছোট বড় পাথর আছে।

লোকটির হাতে একটি কাজ করার যন্ত্র রয়েছে।

এখানে একটি সেলুন দেখতে পাচ্ছি।

এখানে দুইটি চেয়ার দেখা যাচ্ছে।

দেওয়ালে একটি এ_সি দেখা যাচ্ছে।

সাইডে একটি র্যাকের মধ্যে কতগুলি ছোট ছোট বাক্স রয়েছে।

এখানে একটি দুই তালা বাড়ি দেখা যাচ্ছে।

তাদের সামনে বেঞ্চ পেন্সিল বক্স খাতা কলম ইত্যাদি রয়েছে।

এখানে কিছু বাইক রাখা আছে।

এখানে একটি দুইতলা বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখানে বিশাল বড় একটি নদী দেখা যাচ্ছে।

এখানে লাল গোলাপী হলুদ অনেক রকম ফুল রয়েছে।

এখানে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

সামনে একটি সুন্দর সিঁড়ি রয়েছে।

ঘরের ভিতরে কিছু ছেলে মেয়ে রয়েছে।

এখানে একটি মাস্টার কে ছাত্রর হাতে বই দিতে দেখা যাচ্ছে।

এখানে একটি দরজা এবং একটি জানালা দেখতে পাচ্ছি।

এখানে একটি সুন্দর স্টেজ রয়েছে।